বাট এইটায় যে ছাদনাতলার নীচটা যার জন্য ওরমভাবে ছাদনাতলা সাজানো।

নীচে ঠাকুরমশাই সবকিছু বা জিনিসপত্র রেডি করছেন যেখানে বিয়ে হবে। বিয়ের ওই জায়গাটাকেই ছাদনাতলা বলে। খুবই সুন্দর সাজিয়েছে।

আ তবে ওখানে ওটা রুই-কাতলা রয়েছে চিংড়ি মাছটা রয়েছে ওটা একটা চিনি আর বাকি মাছ চিনি না আমি।

আহ আমি জানি না যারা ভেজ এইসব খায় কি করে খায় পানির ইস গুড বাট বাকিগুলো উম।

কারণ এরকম বাস -গুলি এই রঙের বাস -গুলো কলকাতাতেই চলে।